তারা ঐযে সব সময় করে তানা তারা তাদের হ্যাঁ ভাইয়া তাছাড়া আবার কথা থেকে আসবে

দেখবেন রমজান মাস আস্তে তখন কি না রমজান মাসটা

কিছু বাদ রাখেন মানে রোজা মাসে গলা কাটা দাম রাখে সবাই অথচ রোজা হচ্ছে রহমত এর মাস এই মাস এ হচ্ছে এই মাসে এরকম করাটা তো উচিত না তাইনা আল্লাহ নারাজ হয় কিন্তু না এখন ধর্ম কর্ম কোনো কিছুতে কারো কোনো নজর নাই যে যার ল্যাব নিয়ে ব্যাস্ত শুধু তানা বরঞ্চ তিনশো আড়াইশো কারণ এইযে ইটা হলো গিয়ে জানেন আমার কয়েক জন আত্মীয় কি করছেন এখন থেকে রমজান মাসের খরচ করে রাখতেছে

আরো কোনো মানে এই চাকরির পাশাপাশি অন্য কিছু করতে হবে মানে তখন জীবন এর যেই টুকু time free ছিল সেই টুকু আর থাকবেনা এটাই প্ররিশ্রম বাড়াইতে হইবে তাছাড়া এই ভাবে এই একটা চাকরিতে এক জনের উপার্জনে আসলে একজনের উপার্জনে এখন কার সময়ে একটা সংসার চালানো খুব ই কঠিন এই নিয়ে জি জি ভাইয়া বুজতে পারছি আমি ঠিকই বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে একটু সহজ ভাবে বাঁচতে পারতাম চিন্তা মুক্ত ভাবে বাঁচতে পারতাম এই আচ্ছা ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া জি অবশ্যই

Hello হ্যাঁ লিমা কেমন আছো? এই যে চলছে এতদিন হয়ে গেছে বলোতো college ফলেজ পুরো শেষ হয়ে গিয়ে আমরা কাজে পুরো ঢুবে গেছি এতো ঢুবে গেছি কি আমাদের মানে college এর যে ব্যাপার ছিল সেই হারিয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না তাহলে কি কি কি করবো বলোতো? এরকম ব্যাপার হয়ে গেছে কি কাজ কাজ কাজ ভোরবেলা থেকে উঠি কাজের জন্য পালাই সন্ধ্যেবেলা অবধি এতো চুষে নেয় কাজ কি আর কিছু থাকেই না বাড়ি ফেরার time এ একটা চা খাই বাড়িতে এসে খাবার খাই একটু news দেখি আর ঘুমিয়ে পড়ি খাওয়া-দাওয়া করে আর ওরও তো nine to five job পুরো মানে কেড়ে শেষ করে দিচ্ছে আর কিছু থাকছে নাগো শরীরে আর দেখতে দেখতে এতো বছর কেটে গেছে কিন্তু বুঝতেই পেলাম না কি এতো সব দিয়েও boss কে কিচ্ছু পেলাম নাগো কিচ্ছু পেলাম না আর তুমি বলো কি রকম আছো কি চলছে এখন? কি হয়েছে? আচ্ছা।

হম হম হম হম হম হম

হায় ভগবান বললেই বলবে না থাকলে না করতে গেলে ছেড়ে দাও

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করছো টা কোথায় job তুমি বলোতো job করছো কোথায় এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা আর থাকো কোথায় তুমি? আচ্ছা আচ্ছা data entry বলছো? উম ওটাও ঠিকই আছে উম আহ তুমি থাকো কোথায়?

মানে তোমার অর্ধেক অর্ধেক টাকা তো ভাড়াতেই চলে যাচ্ছে ।

ওইটা তো ব্যাপার আছে তুমি জানো না কবে line থাকবে কত line থাকবে কিসের line থাকবে আর যদি কোনো মারা যায় auto র line এ তাহলে তো তোমার office ই off হয়ে গেলো তোমাদের বাসে চেপে যাবে কতো পকেট মারি হবে কতো কি হবে।

ওটাই ওটাই কি কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই এইরকম হয়ে গেছে কি মানে সব ওরকমই আছে আমারও তাই আছে গো একদম

আচ্ছা, আচ্ছা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও কিরকম আছে?

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা খুব ভালো খুব

ওটাই তো ব্যাপার আছে, আমি বুঝতেই পারছিনা যে আগে কি ছিল এখন কি আছে? আগে কি হ্যাঁ কিন্তু এখন ছোট জিনিস কোথায়? কোথায়? সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে।

সত্যি মানে বলতে গিয়ে কি যে হবে আমার কাজের কি বলবো বলোতো আমি থাকি কসবায় আমার কাজ হয় sector five এ। এইবার যে হতো আমার কাজ মানে তিন shift এ হয়, এটা একটু ভালো আছে মানে মাসে ধরে নাও তিরিশ দিন তো? দশ দিন আমাকে day তে যেতে হয় দশ দিন আমার morning হয় দশ দিন আমার night হয় ঠিক আছে, এটা ভালো জিনিস একটা বলতে গেলে কেন কি যেদিন day থাকে ওইদিন তো কসবা থেকে sector five যাওয়া এত্তো বাজে অবস্থা যেখানে পা রাখি ওইখানে একটা পায়ের জায়গায় দশটা পা থাকে। এত্তো jam আসারটাও সেই যাওয়ারটাও সেই, তারপরে ওইখানে পৌঁছাও, দৌড়ে দৌড়ে পৌঁছাই যেহেতু যেরকম পৌঁছে গিয়ে ওইখানে

দেখি এতগুলো file রাখা আছে ভোরবেলা থেকে। না করলে phone করে ডাকবে cabin এ আবার ac cabin এ একটু ঘুরে আসো গিয়ে একদম ঝাঁপ আবার কি যাই একটু hi ফায় বলে একটু কাজ-বাজ করি, দেড় দু ঘন্টা তিন ঘন্টা কাজ করার পরে তারপরে মনে আসে কি হ্যাঁ morning এর breakfast করিনি, এইবার কি বলবো bag এ একটা বাপুজি cake থাকে, Cafeteria থেকে একটা চা নি পাঁচ টাকা দশ টাকা ওইটা নিয়ে একটা বাপুজি cake তাড়াতাড়ি খেয়ে আবার chair এ বসে যাই ওইটা দিয়ে কতক্ষণ চলবে বাপুজি cake কতক্ষণ চলবে? দু ঘন্টা পরেই আবার খিদে পেয়ে যায় আর কি আছে computer এ দেখছি আর keyboard টিকটিকাচ্ছি, কিছু করার নেই, এরকম কাজ এতো boaring লাগে দেখতে কিন্তু করতে হবে যেহেতু salary পাচ্ছি আর তারপরে কি ওরা এত্তো smart আছে, আমাদের computer laptop PC যা আছে ওইটাতে social media কিচ্ছু চলবেনা তারপরেটা কি finger print scanner করার আগে nobile টা দেখে নেয়। কি time waste আমরা করবো না, এইবার পুরো দিনের বেলায় আমরা শুধু দুবার বাইরে বেরোতে পারি nobile টা নিয়ে, ওটাও কি তিরিশ minute এর বেশি না, timer offence যখন আমরা যাবো, Finger print এ আবার press করবো entry চালু হয়ে যাবে timing কি আধা ঘন্টার ভিতরে আমাদেরও ঢুকতে হবে এইবার বলোতো ফেইসবুক না ইনস্টাগ্রাম না টুইটার না, ইউটিউব না, শুধু computer এ data entry করো, এতো boring লাগে না, তারপরে বেরোই খাওয়া-দাওয়া করে mobile নিয়ে একটু আধা ঘন্টা এদিক-ওদিক করি করার পরে আবার ভিতরে আসি। ভিতরে আসার পরে একটু কাজের চাপ কম হয় ওই time এ, যেহেতু অর্ধেক file গুলো শেষ করে দিই, তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে কাজ করি সন্ধ্যাবেলা যেই তিনটে হয়, তারপরে আবার বেরোই আধা ঘন্টার জন্য চা-ফা খাই খেয়ে mobile টা একটু টিকটিকাই, এসে কাজ শেষ করি কাজ শেষ করার পরে report করি, কিন্তু আসা থেকে যাওয়া আসা থেকে এবার, সব থেকে বড়ো যে difficult কাজ যাওয়া এরকম লাগে এক time এ কি হেঁটেই বেরিয়ে যাই কসবা সত্যি বলবো একটা bus এ পাঁচশো লোকরা আছে। যেখানে তিরিশ খানা লোক আঁটবে না কি করে মন করবে বলোতো যাবার? ওটাই তো আছে এত্তো চাপ এত্তো চাপ বোলো না আর তারপরে যখন salary আসে salary র আগেই আমাদের খরচা চালু হয়ে যায় মানে salary আসবেটা কি মানে, Salary আসার আগেই আগেই মানে এটা set হয়ে যায় ওকে এতো দেবার আছে ওকে এতো দেবার আছে সেকে এতো দেবার আছে কোথায় থেকে আনবো? মানে আসার দুদিনেই salary শেষ। আবার ওরকমই হয়ে গেছে, আরে বাবারে একটা ঘোরার জন্য যে দুহাজার পাঁচশো টাকা বাঁচাবো ওটাও আর বাঁচছে না, ওটাও চলে যাচ্ছে এদিক ওদিক। ওটাই তো ব্যাপার আছে জিনিসের দাম বাড়ছে লোকদের demand বাড়ছে।

তাহলে বলো এসব ভালো নাকি? সব কিছুর দাম বেড়েছে গো সব কিছুর দাম বেড়েছে, মানে এখন মাথা কাজ করছে না কি কি হবে না হবে।

এতো হয় আর হাঁসি পায় একটা party ও করতে পারি না টাকা শেষ হয়ে যায়। ওটাই তো বলছি কিচ্ছু করতে পারি না সব কিছু শেষ সব কিছু শেষ আরে ভাল্লাগে নাকি? একদম ভাল্লাগে না।

হ্যাঁ ওটাই তো বলছি আমার day job টা একটু tough লাগে, night job টা কেন easy লাগে যেতেও চাপ নেই আসতেও চাপ নেই।

Job চলছে job হচ্ছে ভাল্লাগে গো কিন্তু day type যখন আসে তো মাথা খারাপ হয়ে যায়, চল ভাই আবার call করি তোকে একটা call আসছে ঠিক আছে চল।

আমি এখন FB আমি এখন scroll করছিলাম গিয়ে ওখানে অনেক ধরনের art দেখতে পেলাম। তার মধ্যে আমি দেখেছি যে ওখানে একটা মুখোশ খুবই সুন্দর লাগছে সেই মুখটা দেখতে। আর ওখানে অনেক ধরনের মানে division এ বাগ~ ভাগ করা আছে, যেমন তেল, valentine একদিন এসে chrismass tree for gradal star rate for bridge union cutewhatsup variety day provide I am brush দুটোই normally কালার করা হইছে আর সেটাকে একটু হালকা ভাবে খুব normally color করা হয়েছে আর color টা খুবই সুন্দর লাগছে। ভাড়া করা হয়েছে। আর দুটোর মধ্যে একটা color এর রং করে ওর মধ্যে একটা butterfly আঁকা হয়েছে আর butterfly টা খুবই সুন্দর লাগছে। দিয়ে ওটার মধ্যে flex দিয়ে আর একটু gritter দিয়ে একটা উম নিচে একটা line কাঁটা হয়েছে। আর একটার মধ্যে তিন চারটে হালকা shade দেওয়া হয়। উম তো সেই shade টা দিয়ে color টা করা হয়েছে। করাটা~ আহ করা হয়েছে। একটা side এ যেমন pink এর color টা রয়েছে, আরেকটা side এ কিন্তু white রয়েছে। white থাকার ফলে আহ দুটো জিনিস ভাগ করা আছে। মানে সেটা হচ্ছে একটা লাইন দিয়ে একটা vission করা হয়েছে, ওখানে অনেকটা gluter আর দেওয়া আছে। আর দুটো প্রজাপতি sticker লাগানো রয়েছে। আর সেটা খুবই সুন্দর লাগছে দেখতে। সুতরাং কিন্তু এতটাও simple নয়। তারপর ওর নিচে আরও অনেকগুলো design আছে, সেগুলো প্রত্যেকটা simple but কিন্তু অনেক কাজ রয়েছে। মানে simple দেখতে হলেও অনেকটাই hardwork লাগবে ওটাকে করতে। আর খুবই prank করেন তিনি। গিয়ে আমি দেখেছি ওখানে অনেক মানে সুন্দর সুন্দর art রয়েছে। আর দেখতে খুবই ভালো লাগছে। একটাতে rainbow রয়েছে। মানে এ~ একটা male এ মানে light color এর sky color করা রয়েছে। আর একটার মধ্যে হালকা light আর pink color দিয়ে করা রয়েছে। আর অন্যতে উম একটা দুটো heart রয়েছে। আর তার সাথে কয়েকটা dot dot dot dot রয়েছে, আর একটা মধ্যেখানে একটা star করা হয়েছে white color দিয়ে। সেটা simple এর মধ্যে খুবই সুন্দর লাগছে। দিয়ে আর একটার মধ্যে পুরো একটা rainbow করা হয়েছে। রামধনুর যে সাতটা color হয় সে সাতটা color ই করা হয়েছে। আর ওটা এতোটাই সুন্দর লাগছে আর pretty লাগছে যে বলার বাইরে। আর জিনিসটা খুবই সুন্দর আর একদম fine card টা হয়েছে যে এতোটাই fine যে অবিশ্বাস্য। কেউ বিশ্বাস করতে পারবে না যে এটাও হয়, করা যায়। আর ওটার মধ্যে আহ white color এর heart রয়েছে দুটো।

আমি আরো অনেকগুলো art দেখছি, সেগুলো দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর হলেও কিন্তু hard working প্রচুর লাগবে। না তো easily এটা করা যাবে না। এটা বঝা~ বোঝা গেলো। দিয়ে তারপর আমি একটা বেগুনি color এর nail paint দিয়ে art করা দেখলাম। সেটায় প্রত্যেকটা nails এই বেগুনি color করা হয়েছে। তার মধ্যেখানে একটা করে sunflower করা আছে। কোথাও একটা পুরো sunflower রয়েছে, কোনোটায় আবার অর্ধেক sunflower রয়েছে বা কোনোটায় নখের দুটো কোণেই দুটো sunflower করা রয়েছে যেটা খুবই সুন্দর লাগছে। nails এর সামনের দিকে একটা sunflower করা হয়েছে। আর একটায় ঠিকই পুরো middle টায় করা রয়েছে। সেক্ষেত্রে জিনিসটা একটু মানে আলাদা ধরনের। সবাই বলবে simple তো। কিন্তু simple হলেও একটা খুবই সুন্দর এবং খুবই ভালো। তো সেই জিনিসটা হচ্ছে। হবার পর আমি আবার অন্য একটা জায়গায় গেলাম, যেয়ে দেখি কি ধরনের nail paints হতে পারে। আমি দেখছি সম্ভবত লাগছে এটা polygel extension but মনে হচ্ছে যে ওটা polygel extension but ওর মধ্যে বিভিন্ন color রয়েছে। একটা হলো pink color একটা green আর একটা white এর মধ্যে three D art করা রয়েছে। three D art টায় কোনটাই yellow color ফুল আছে, কোথাও pink color কোনোটায়~ কোনোটায় sky color এর pic রয়েছে। মানে ফুলগুলো রয়েছে। আর তার মধ্যিখানে একটা করে stone রয়েছে। সত্যি কথা বলতে যতটা Scooby আর simple লাগে না দেখে? কিন্তু ওর পেছনে প্রচুর খাটনি লাগে। কারণ ওই যে যেটা যে powder টা দিয়ে করায় না আহ foam powder ওই powder টাকে ঠিকভাবে নিয়ে বসিয়ে ওটাকে এতো সুন্দর look দেওয়া অনেকটাই tough দেখে অনেকে বলবে ইস্ এটাতো easy অত tough নাকি এ কিন্তু না সত্যি বলতে এটা প্রচুর প্রচুর tough আর অত easily করা যাবে না। তারপর আমি অনেকগুলোই আর অতো easily করা যাবেনা। তারপর আমি অনেকগুলোই আর অনেকগুলো নিচে চলে যাচ্ছি, দেখি গিয়ে কি কি art রয়েছে। এখানে একটা দেখি তিনটা উম black এর মতো

থ্রি~ আহ 3D art টা ওই যে পাতাগুলো করা হয়েছে। সেগুল একটা foam powder white color দিয়ে করা হয়েছে এবং মধ্যেখানে একটা করে stone বসানো রয়েছে, সেটা একটা খুবই সুন্দর look দিচ্ছে। আর তারপাশে white color আহ তারপাশে pink color এর রয়েছে nail polish দিয়ে করা। foam দিয়ে করা রয়েছে। ওই foam দিয়ে এতোটাই সুন্দর ভাবে করা রয়েছে যে বলার বাইরে দিয়ে তারপাশে আরেকটা black color করা রয়েছে। black color এর ওপরে আবার pink color এর foam powder দিয়ে flower গুলো flower এর দুটো star বসানো রয়েছে, এবং প্রত্যেকটায় cofine set করা রয়েছে, আর cofine set টা খুবই সুন্দর লাগছে। set এর nails গুলো খুবই sooth করছে। তার পাশে আরেকটা pin color এর nails করা রয়েছে, এবং তার একদম নিচের দিকে একটা অর্ধগোল আকৃতি stone এর ইয়ে দেওয়া হয়েছে design যাতে একটা সুন্দর এবং unique লাগে। ইয়ে আবার দেখি, আর কয়েকটা picture দেখে আসি এখানে একটু ওখানে একটা falling art দেখা যাচ্ছে। আর falling art টা খুবই সুন্দর আর falling art টা clear tips এর ওপরে করা হয়েছে clear tips এর মধ্যে বিভিন্ন আলাদা আলাদা nail paints এর color দিয়ে ওটার মধ্যে ফুল আঁকা হয়েছে। আর জিনিসটা খুবই সুন্দর এবং আমার খুবই ভালো লেগেছে। তাই আমি দেখি next time try করব। তারপর ওখানে আর দুই-চারটে pic ছিল। যেটা উমরি করা হয়েছে। দুটো color কে mix করে যে art টা হয় সেটাকে বলে। আর ওই omle টা যতটা easy লাগে দেখতে আসলে ততটাও easy নয়। অনেকটাই tough আর ওটা করা অনেকটা একটা ব্যাপার আছে। যদি আমি ঠিকঠাক না করি তাহলে একটা দুটা color এর mixing এ যে line হয় সেই line টা দেখতে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে সেটা অসুবিধাদায়ক। তাই ওই line গুলো যদি ঠিকভাবে না করি তাহলে অসুবিধা হবে আমার। তো আমি উম ভাবছি যে কিভাবে করবো। আর নিচে আরেকটা জিনিস দেখতে পেলাম এখানটা টা বিকালে কিন্তু এই art ধ্যঅটার মধ্যে অনেক ধরনের color রয়েছে। খুবি সুন্দর লাগছে। এর মধ্যে না হাল্কা করে সব কটা রঙ্গে না একটা type এর রয়েছে। আর এই type এর হওয়াতে না আরেকটা effect দিচ্ছে জিনিসটার ওপরে। তারওপরে gritter দেওয়া আছে আর অনেকটা rainbow বা একটা butterfly হয়না pink color rainbow তো সুন্দর লাগে সেরকম দেখতে লাগছে। আর খুবই সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার এই art টা জানি না যে try করে successful হবো কিনা। but আমি one time তো try করা দরকারই। দেখি এবার কিভাবে start করা যেতে পারে।

ভাবছি করবো। এরকম একটা art করবো। দেখি করা যায় কিনা। এখানে একটা three D art ই দেখাচ্ছে। ওটা দূর থেকেতো 3D art ই মনে হচ্ছে। এখানে মোটা করে আমি আহ পাতা আঁকবো। পাতা আঁকার পর এখানে অনেক ধরনের color দিয়ে mix করে একটা উমরে করা রয়েছে। আর সেটার মধ্যে অনেকগুলো গাছের যেমন ডাল হয় সে ডালগুলোর আকারে এই ডালগুলো খুবই সুন্দর দেখতে লাগবে। আর কোনটায় ডাল আঁকা হয়েছে আর কোনটায় একটা উম

গিয়ে দেখি এবার কোন color টা করা যেতে পারে করে কতটা success হয় আমি। যতটা success হবো সে অনুযায়ী অন্য একটা কাজ করবো। দেখি। একটা এখানে art দেখাচ্ছে, দেখি ঘুমের art টা করতে পার কিনা। কবে যে করবো। জানি না but করবতো নিশ্চয়। একটা দিনতো success পাবোই। এখানে কয়েকটা রয়েছে যেটা spidergel use করেছে এবং সেটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর বলার বাইরে এতোটাই সুন্দর আর আমার খুবই ভালো

আঁ আঁ পারুল কিরে, আঁ আঁ ভালো ভালো তোমার পারু ঠিক আছে? হ্যাঁ শালা আঁ, মুম্বাই থেকে খুব বাজে weather একদম খুব বাজে গরম গরম,

একটা, একটা চাটা তুই পাঠাস না কথা করি দূর তুই তুই গেলা তুই আজকে লোডে লোডে তুই গেলা দু তিন দিন আহ তুই কলকাতা থেকে থাকলাম তা তুই গেলাম। লর্ড লর্ড চাতে খায়, ভালো চা কে বাজে চা।

Weather খুব বাজে weather খুব বাজে। বৃষ্টি পড়ব বৃষ্টি পড়ব ফল স্টোরে থেকে ফ্লাট হয়ে যাবে তো গরমই হবে না খুব গরম হবে।

আঁ, বাবা, বাবা ভালো। কি ব্যাপার? হ্যাঁ

চা চা আড্ডা তাইতো,

হ্যাঁ, ওটায়।

যাক তাহলে আমি হ্যাঁ, কি রকম হয় এটা, কেন হয় কিছু scientific আছে কি হ্যাঁ,

সেটা তো আছে। গরম আর আহ রাত্রিতে এক একটু হাওয়া চলে। একটু একটু চলে। একটু beach এ beach এর পাশে যে থাকে ওকে ভালো লাগে কিন্ত আমি তো beach এর পাশে

হ্যাঁ, পুলিশ টা আমাকে ধরব, তুই আসবে আমাকে জেলে আঁ আঁ। দাদা একটু rules আছে follow করতে হবে follow